এখানে দেখতাছি অনেক বাচ্চা পোলাপানরা ড্রয়িং করতাসে।

এখানে দেখতাসি এসস্টুডেন্টরা পড়াশোনা করতাসে।

টেবিল আসে চেয়ার আসে আর টেবিলের উপরে অনেক ড্রেস লাগানো হয়েছে এখানে।

আঃ ব্যাংকতা গ্লাসের জানালা আছে দরজা আছে।

এখানে দেখতেসি আমি একটা স্বর্ণের মূর্তি।

বাইরের দিকে কি তা জানি লেখা আসে।

একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাইতাসে।

সাইডের দিকে একটা মানে পলিথিনের ব্যাগ আসে ছোট্ট কইরা।

রাস্টাটাও খুব ক্লিন একদম।

এখানে দেখতাসি একটা দোকান চৌধুরী ব্রাইটিস ।

আর সামনের দিকে দুইজন লোক বয়ে রয়েছে শাক-সবজি বিক্রি করতাসে বেগুন--

দেখতে কি সুন্দর মাঠটা পুরো পরিষ্কার করে রাখা হয়েছে কিচ্ছু আবর্জনা নাই।

আর মেশিন আছে এখানে চারিদিকে।

লাইটিং লাইট আসে চারিদিকে গাছপালা রয়েছে।

আর সাইডের দিকে যে ডেকোরেশনটা করা হয়েছে পেন্টিং করা পেন্টিং করেছে।

এখানে একজন সাইকেল দিয়া ইঁট লইয়া যাইতাসে আর সাইডের দিকে--

ওই দূরের দিকে গাছ অনেক গাছপালা আছে।

এখানে দেখতাসি আমি অনেকজন চেয়ারের ওপরে বসে রয়েছে।